এখানে একটা লাইট জ্বালানো আছে লাইটের কালার সাদা।

ফ্যাক্টরি র ওক কালার সাদা হোয়াইট ভিতরে খয়েরি করে বাদামির মত দেখা যাচ্ছে।

এখানে ডাস্টবিন আছে ডাস্টবিন সিলভার কালার এখানে খাটও আছে খাটের কালার সাদা।

পাল্লা আছে পাল্লার কালার কালো .

এখানে একটি পুকুর আছে .

এখানে একটি মানুষ ঘুমিয়ে আছে পর্দা দিয়ে।

এটা একটা ব্যাংক মনে হচ্ছে। ব্যাংক ব্যাংকের নাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ।

এখানে সবুজ সবুজ ঘাছ আছে নীচে.

মনে হচ্ছে এটা একটা স্কুল স্কুলের কালার সাদা এবং খয়েরি.

টিনের চাল খয়ারী লালের মধ্যে।

এটা একটি রেস্টুরেন্ট মনে হচ্ছে এখানে বসার জায়গা আছে।

সোফা আছে সোফার কালার খয়েরি।

রেস্টুরেন্টটা সাজানো আছে বেলুন বেলুন আছে বেলুনের কালার হলুদ এবং কালো।

ঝরনা ও আকাশের কালার আকাশ দেখা যাচ্ছে আকাশের কালার নীল।

পিছ-পিছনে একটি মাঠ আছে গ্রাউন্ড ।

এইটা এখানে একটি বিছানা দেখা যাচ্ছে।

ঘরের কালার লাল এবং সাদা দিয়ে রং করানো আছে.

এবং এসিও আছে এসির কালার সাদা।

দোকানে একটি ফ্যান আছে দোকানের কালার লাল এবং নীল।

ওখানে অনেক ধরণের ফুল আছে।

সবুজ কালার দেখা যাচ্ছে গাস--

বসার জাগায় আছে বসার কালার বসার জাগার কালার কালো।

এটা একটা হরিণ তে হরিণ দেখা যাচ্ছে--।

এ হরিণের হরিণ খু অনেকটা হরিণ দেখা যাচ্ছে।

হলুদ কালারের হরিণ সবুজ কালার গাছ বটগাছ আছে .

প্রাকৃতিক্যের জলও খুব সুন্দর মনে হচ্ছে জলটা গ্ৰিন ঝাপসা গ্রিন মনে হচ্ছে .

এখানে তে মনে হচ্ছে এইটা তেলের পাম্প .

ইস্কুলের নাম মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী।

অনেক মানুষ আছে মানুষ টিশার্ট পরে আছে টিশার্টের কালার লাল সাদা সবুজ কালো।

দোকানে অনেক শ্যাম্পু চুরি চুরির কালার নীল লাল কমলা.

এখানে অনেক কালার দিয়ে সাজানো আছে হলুদ লাল সবুজ .

সামনে একটি স্কুটি দাঁড় করানো আছে স্কুটির হেড লাইট পিছনে লাইট লাল কালার ।

দোকানে চিপস আ অনেক কিছু প্যাকেট জাতীয় খাবার.